আমরাও যন ছোট ছিলাম এরকমই কিছু খেলনা দিয়ে খেলতাম আর খুবই ভালোবাসতাম খেল --

এটা কোনো একটা-আ অনুষ্ঠান বাড়ির ছবি মনে হচ্ছে এখানে--

মানে যেখানে খাবার তৈরী হচ্ছে ওখানকার ছ ছবি ওরা দেখিয়েছে।

এরমকম দোকান গুলোতে খাবার গুলো খুব সুস্বাধু পাওয়া যায় বলে আমার মনে হয়।

ইটা কোনো একটা সকাল কিংবা বিকেলের ছবি। যখন সূর্যটা কিংবা উঠছে কিংবা নামছে।

এই ছবিটাতে আমরা একটা দোলনা দেখতে পাচ্ছি যেটা চলছে কারণ কি এখানে যে লোকজন গুলো বসে আছে তারা একটু আবঝা আবঝা মনে হচ্ছে দেখে ।

এরকম কনস্ট্রাকশন সাইড আমরা দেখে থাকি যখন ওখানে কোনো অনেক উঁচু বিল্ডিং তৈরী হবে বলে আমাদের কে জানানো হয়। কিমবা--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

ছবিটাতে আমরা পাঁচটি মানুষ দেখতে পাচ্ছি যেখানে একটি মানুষ টেবিলের এপারে বসে আছে আর মনে হচ্ছে যেনো বোঝাচ্ছেন কিছু।

এই ছবিটা আমার দেখে মনে হচ্ছে কোনো একটা কেবিন -এর ছবি। যেমন ডাক্তারদের হয় যেমন টিচার -দের হয় ওড়ামি কোনো একটা কেবিন -এর ছবি।

এই ছবিটাতে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িগুলো কিন্তু তিনচাকার গাড়ি হয় মানে সামনে একটা চাকা আর পিছনে দুখানা চাকা।